দোকানের সাইডে একটি ডাস্টবিন দেখতে পাচ্ছি।

দোকানের বাইরে অনেক লোক দেখতে পাচ্ছি।

বিল্ডিংটির সামোনে একটি মাঠ দেখতে পাচ্ছি।

এখানে বড়ো একটি রুম দেখতে পাচ্ছি।

পাশে ঝোলানো আছে টি_এম_সি ফ্ল্যাগ ।

এখানে একটি পাহাড় দেখতে পাচ্ছি।

মূর্তির সামোনে অনেক লোক দেখতে পাচ্ছি।

পাশে সামনে একটি বড় রাস্তা দেখতে পাচ্ছি।

এখানে একটি টেবিল দেখতে পাচ্ছি।

টেবিলটি হোয়াইট কালার দেখতে পাচ্ছি।

ক্লাসরুম -টির জানালা দিয়ে গাছ দেখা যাচ্ছে।

আকাশে একটি সূর্য দেখতে পাচ্ছি।

রুমে একটি ছোটো গাছ দেখতে পাচ্ছি।